একটি আলমারি লক্ষ করা যাচ্ছে আলমারিতে অনেক বই আছে।

এইখানে দেখতে পাইতাসি একটি ঘর দেখা যাচ্ছে।

একটি দুয়ার লক্ষ করা যাচ্ছে দুপাশে দুটি সিঁড়িরও রয়েছে।

আমি এইখানে দেখতেসি একটি সুইমিং ফুল -এ--

দুই তিনটি গাড়িও ওইখানে আছে।

একটি মানুষকে দেখা যাচ্ছে একটি সিঁড়িও রয়েছে।